পেটিএমটা mainly করি আর গুগুল পে করি। কারণ পেটিএমে আমি এখন খুব সুবিধা হয়ে গেছে আপনি গ্যাসের booking মোবাইল recharge এইগুলা সবই আপনি পেটিএম করতে পারেন।

হম হম তো আহ পেটিএমে আপনি কত দিন ধরে এই যে পেটিএমের কথা বললেন আপনি? তো আপনি মোটামুটি কত দিন ধরে আপনি পেটিএম use করছেন? আমি কত দিন বলতে? আমার প্রায় তিন চার বছর। তিন চার বছর ধরে পেটিএম use করছেন। আচ্ছা তো পেটিএম ছাড়া আর ও যে নানা রকম apps গুলো মাঝখানে বেরিয়ে ছিল। যেমন পেটিএম আছে বা মোবিকুইক আছে বা ফ্রীচার্জ আছে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 না ওই ফোনপে বা এই গুলো তে অনেক সময় অনেক কিছুই রাতারাতি গজিয়ে উঠেছিল। কিন্তু আমি ওগুলো কে ঠিক trust করতে পারিনি। কারণ ওগুলো মানে কতটা effective আর কতটা ভালো সেটা ঠিক বোঝা যায়নি। সেই জন্য আমি অতটা করতে পারিনি। মানে আমি করিনি infact. তো তাই জন্য আপনি mainly যেটা করেননি সেটা হচ্ছে পেটিএমই আচ্ছা আচ্ছা গুগুলপেটা কেন করেন? গুগুল টা তো সবচেয়ে বেশি trust বাদী। আচ্ছা কিন্তু গুগুল পে তো আপনার direct account থেকে debit হয়। হ্যাঁ কিন্তু ওতে আপনার UPI ID থাকে তো আপনার একটা ই থাকে problem থাকে না। আচ্ছা তো গুগুলপে তে আপনি আহ গুগুলপে কত দিন ধরে use করছেন? বছর দুয়েক। বছর দুয়েক ধরে গুগুলপে use করছেন? তো গুগুলপে use করতে গিয়ে আপনার কখনো কোনো problem face করতে হয়েছে? এখনো তো ক হয়নি। মানে আপনার experience গুগুলপে তে shameless

আর গুগুলপে use করতে problem হচ্ছে? বা internet connectivity নিয়ে আপনার গুগুলপে on করতে অসুবিধা হচ্ছে?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 আপনি যখনি গুগুলপে করতে গেছেন যেকোনো জায়গায়? তো সেখানে মোটামুটি আপনি বলছেন যে, আহ ঠিকঠাকিই আপনি connectivity পেয়েছেন গুগুলপে তে? তো গুগুলপে

আমি পেটিএমে অনেক গুলো পেয়েছি। গুগুলে পাইনি। গুগুলপে তে আপনি কখনো পাননি। আপনি যা পেয়েছেন মোটামোটি পেইটিএমেই পেয়েছেন। তো actually এটা হচ্ছে গুগুলপে তেও দেয় তো আমি এর আগেও পেয়েছি। but হ্যাঁ মানে পেটিএমে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 Hello দুলাল কেমন আছিস? এইতো বেশ ভালোই আছি। তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে আর কি? তা বাড়ির সব হ্যাঁ বাড়ির সব ভালো আছে মোটামুটি। তবে তোমার উম কি বলবো? আমার একটু বাবাকে মানে জ্বর হয়েছে বুঝলা?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 ও তা তো এমনি জ্বরটা কতদিন ধরে হয়েছে? তোর মানে অনেক আগে থেকেই হয়েছে না এই season change এর জন্য হলো? মানে weather টার ইয়ে মানে কম মানে কি বলবো? অনেকদিন ধরে না তবে এই দু তিন ধরে মানে কি? এই তো কিছু দিন আগে কত গরম চলছিল বল বল~ বলতো?

হ্যাঁ সেটা একটা যা বলেছিস। আর আর মানে শীত শেষ হলো তো গরমের প্রকোপ টা আসতে আসতে পড়তে লেগেছিলো। তা আবার মানে weather টা এমনভাবে change হয়ে গেলো যে, আবার পুনরায় শীত মনে হচ্ছে যেন পড়তে লাগলো। ওর ফলে কিন্তু একটু সাধারণ মানুষের একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। ঐতো কিছু দিন আগে দেখছি অনেক গরম মানে পড়লো। আবার দেখছি এইতো কাল পরশু দেখছি এতটাই ঠান্ডা, মানে কি বলবো? আবার দেখছি আজকে দেখছি এইতো আজকের দিনে এতটাই রোদ। মানে এভাবে হলে তো মানে সমস্যা আসবেই প্রত্যেকটা মানুষের, তাইনা? হ্যাঁ হ্যাঁ সেটা তুই কিন্তু একদম ঠিকই বলেছিস। মানে আমাদেরকে একটু সচেতন বা সতর্ক হয়ে চলতে হবে। আর এই যে এই মানে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে এ বা বিভিন্ন যে খামখেয়ালিপনা এগুলো কিন্তু প্রত্যেকটায় আমাদের মানে ভুল বশত বা কারণ বশতই হচ্ছে। কারণ দেখ আমরা পরিবেশটাকে মানে এমনভাবে দূষিত করে ফেলেছি যে, পরিবেশের যে প্রাকৃতিক একটা নিয়ম বা প্রাকৃতিক চক্র মানে ধর বা বিভিন্ন ঋতুরা সবসময় সেটা এখন কিন্তু সেই সময় ঋতুটা হচ্ছে না। আহ কি হচ্ছে? তার ফলে কিন্তু দেখা যাচ্ছে বর্ষাটা একটু দেরিতে আসছে বা শীতটা অনেকটা সময় থেকে যাচ্ছে। ফলে কিন্তু আমাদেরই ক্ষতি। এবার একটা কথা আছে এখানে কি আছে? মানে কি বলবো? মানে ধর যেটা এই তো কিছু মানে কি বলবো? যে যে সময় যেটা চলছে সেটা ঠিকভাবে আসছে না। যেমন এ আমাদের কিছু দিন আগে আমাদের ধনটা চাষ করি না? তাও সেটাতে কিন্তু জলের প্রয়োজন হয় অনেক। সেটা কিন্তু মেঘ থেকে আসে। তো কি হলো? সেটা কিন্তু হচ্ছে না। এভাবে অনেক problem আসছে। এবার সেটা তো মানে জল তো হচ্ছেই না একদম। কি বলবো? সেই মানে কি বলবো? আমরা এতটাই মানে পাপ করছি বা কি বলবো? প্রাকৃতিক মানে আমাদের যে পরিবেশটা আছে মানে ওটাও আমাদের কাছ থেকে প্রতিশোধ প্রতিশোধ নিচ্ছে, বুঝলা? মানে এতটা আমরা দোষ করে ফেলেছি। আমাদের সত্যি দোষ আমাদের প্রচুর পাপ আছে, বুঝলা? হ্যাঁ হ্যাঁ দেখো পাপ বলছো সেটা আমি মানে ভুল বলছি না। তবে একটা কথা কি? মানে আমরা পরিবেশটাকে এমনভাবে দূষিত করে দিচ্ছি। মানে এ তুমি দেখতে পাবে হয়ত, কিভাবে? যে কলকারখানার আবর্জনা আহ বা কলকারখানার ধোঁয়া বা যানবাহনের ধোঁয়া বা আমরা যেখানে সেখানে অত মলমূত্র ত্যাগ করছি ফলে মাটি দূষণ বায়ু দূষণ। এরকম ভাবে ভিবিন্ন প্রকার কিন্তু দূষণ হয়ে যাচ্ছে। মানে পৃথিবীটা এমনভাবে দূষিত হয়ে গেছে যে, মানে একটা আহ মানে বিভি~ ভিবিন্ন সময় চলে গেছে। হ্যাঁ বলছি তুমি কোথায় আছো? একটু কথা কাটা কাটা আসছে? এ আর বলোনা মানে আমি একটু মাঠের দিকে আছি তো হয়তো network

হম তা এটাই হচ্ছে একমাত্র কারণ বুঝলে তো? মানে পরিবেশ দূষণ বা আমাদের যেসমস্ত ক্ষতি হচ্ছে। তা এই সমস্যার সমাধান আমাদের নিজেদেরকেই করতে হবে। এরজন্য আমাদের কে একটু সচেতন বা সতর্ক হতে হবে।

দিয়ে তোমার বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো। ও তা বলছি তোমার পড়াশোনার কি খবর বোলো? মানে কিসে পড়ছো এখন? অনেকদিন তো তোমার সাথে ধরো কথা হয়নি।

হ্যাঁ দেখো আমিও তোমার মতো কলেজেই ভর্তি হয়েছি। তবে আমার তোমার third same চলছে মানে second year এ। পড়াশোনা বেশ ভালোই চলছে তার পাশাপাশি একটা কাজও করছি আরকি।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 মানে এটা হচ্ছে যে আমাদের কলেজের life থেকে কিন্তু school life টা best ছিল বল? হ্যাঁ এটা তুই যেটা বললি সেটা খুব ভালো বললি। তুই মানে school life টাই কিন্তু সব থেকে best বলতে গেলে। মানে আমরা তো কলেজে এই সময়টায় পড়ছি, মানে একটা জিনিস কি হয়? school life এর বন্ধু গুলো কিন্তু প্রথম থেকে মানে শেষ অব্ধি থেকে যায়। এ মানে আমার প্রথম থেকে শুরু করে আমাদের প্রাথমিক শিক্ষা হয় কোথায় থেকে? বাবা মায়ের কাছ থেকে। তারপরে আমরা কোথায় যাই? অঙ্গনওয়াড়ি centre. যেখানে ধরো বাচ্চা বাচ্চা শিশু বা ছেলেগুলো যায়। তুই হয়তো দেখবি, তোদের গ্রামেও আছে এরকম কেন্দ্র। তারপরে সেখান থেকে primary school

School এর life টায় আসি তারপরে ধর কলেজ life এ গিয়ে কিন্তু মানে সেই বন্ধুগুলো হয়তো বিভিন্ন দিকে চলে যায় বিভিন্ন কাজের জন্য। তো ওটা খুব ভালো একটা school life ই কিন্তু best life. মানে আমাদের জীবনে একটা খুব সুন্দর একটা মুহূর্ত বা আনন্দ বা ভালোবাসায় কিন্তু জড়িয়ে থাকে school এ। আহ কি বলতো? মানে এটা হচ্ছে যে school life হচ্ছে এটা এই কারণেই best. এ কারণ আমরা ছোট থেকেতো সবকিছুই মানে একসঙ্গে করি বা থাকি, হ্যাঁ ঠিকাছে? তো এটা দিন গুলো তো অবশ্যই ভোলা যাবে না। তো এবার কলেজে এবার ধরো হয়তো আমাদের যে বন্ধুরা থাকছে আমি হয়তো অন্য subject নিয়ে পড়ছি হয়তো তুমি অন্য subject নিয়ে পড়ছো। এ তো কি হলো? তো হয়তো তুমি অন্য department এ চলে গেলে। আমি হয়তো অন্য department চলে গেলাম। সেখানে কি হলো? যে বন্ধুদের মানে কি আমাকে লাগে school life ই best বুঝলে? কারণ ধরো বিভন্ন যেটা বললাম ধরো বিভিন্ন বন্ধুগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। বা বিভিন্ন জায়গাতে এ করে করছে এখন বুঝলা? তো এরকম ব্যাপার school life ই best. হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা খুব ভালো বললে তুমি। আর একটা কথা কি হয়? school life school life এ আমরা বন্ধুরা মিলেমিশে একসাথে থাকতে পারি। আর একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা। মানে বন্ধুদের সাথে প্রত্যেকদিন সময়মতো school পরে আসি তারপরে tuition যাই। আবার পরেরদিন কিন্তু বন্ধুদের সাথে একটা time এ মানে দশটা বা সাড়ে দশটা নাগাদ আমরা school এ যাই। এবং school এর মাস্টারদের সাথেও বাকি সবদের সাথেও এত সুন্দর পরিবেশ মানে একটা ভালো সম্পর্ক তৈরী হয়ে যায়। ফলে school life এই যেহেতু আমরা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

দুঃখ লাগে বা বন্ধুদেরকে হয়তো আমরা অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলি school life থেকে কলেজ life এ আসার জন্য। হম সেটাই সেটাই একদম ঠিক কথা। কারণ সে তো কষ্ট লাগবেই কারণ দেখো আহ তোমার আমাদের school life মানে একদম প্রাথমিক থেকে শুরু করে একদম যে

মানে বিভিন্ন ধরণের কাজগুলো তো করি আমরা ধরো একসঙ্গে পড়েছি বা এই করেছি। এইগুলো তো মানে মনে পরবে। এবার ধরো তোমায় কথায় বলছি, এবার হয়তো আমাদের বাবা মার কিছু হয়ে গেলো ঠিকাছে? তো এইবার কতটা কষ্ট লাগবে বলতো? তো সেরকম মানে কি বলতো? বাবা মার পরে কিন্তু আমাদের teacher ঠিকাছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বা এটা মানে সবাই জানে ঠিকাছে? এটাও ধরো সাধারণ। তো সেরকম ব্যাপার বুঝলে? এবার ধরো মাস্টার যদি মাস্টারদেরকে বা আরো যে বন্ধুগুলো আছে একসঙ্গে তো থাকতাম বা সবকিছু করতাম। এবার ধরো যদি হারিয়ে ফেলি বা আর তো দেখা হবে না সেরকম। তো এরকম ব্যাপার ধরো কষ্ট তো লাগবেই, বুঝলা?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

সেটা কিন্তু খুব ভালো লাগে। তা তোমার কি school এ তোমার সময় তুমি যে school থেকে পড়াশোনা করেছো সেই school এ মানে কোনো একটা ভালো কিছু memories তোমার কি জানা আছে? বা সেটা আমার সাথে share করো আমিও শুনি তোমার school সম্বন্ধে সেটা কেমন বা কিভাবে তোমরা পালন করতে সেটাকে বা কেমন লাগতো তোমার?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 এ তো ওই school এর তুলনায় আমাদের মানে যে primary school টা আছে ওটা তুমি যদি একবার দেখো, তুমি বলবা এটা কিন্তু primary school নয়। এটা তুমি বলবা যে, কি বলবো? তুমি যদি দেখো মানে এত বড় আর কি বলবো?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

এ মানে করে আরকি। বা আমাদের school এ তোমার CCTV camera footage সবকিছু আছে। কদম তোমার আমাদের gate থেকে মানে আমাদের যে main gate আছে main gate থেকে একদম চালু করে রাস্তার ধারে ধার অব্দি মানে কি বলবো? সবকিছুই মানে সবকিছু আছে মানে এতটাই মানে ভালো school টা আমাদের।

হ্যাঁ দেখো তুমি যেটা বললে এখনকার যে তুমি বর্ণনা দিলে school এর মানে CCTV এটা কিন্তু একটা ভালো দিক। মানে এখন বলতে গেলে সরকারের দিক থেকে। কারণ দেখো school এ মানে এখন মানে সময়টা এমন হয়ে গেছে ধরো এই সময় দাঁড়িয়ে এই যে মানুষ চুরি ডাকাতির দেখবে সংখ্যাটা খুব বেড়ে গেছে। মানে শুধু যে চুরি ডাকাতি বাড়িতে হচ্ছে বা ঘরগুলো তে হচ্ছে বা buildings এ হচ্ছে বড়োবড়ো। সেটা না মানে চুরি ডাকাতির পরিমান এতটাই বেড়ে গেছে মানুষ এতটাই নিচে নেমে গেছে যে school কলেজ বা পাঠকভবন বলতে গেলে সব জায়গায় কিন্তু চুরি করছে। বা কোনো হয়তো দুর্নীতিগ্রস্থ কাজ করছে। ফলে কিন্তু CCTV টা লাগানো সরকারের দিক থেকে একটা ভালো পদক্ষেপ বলা যেতেই পারে তাই কি না? এবার কি বলতো? এবার মানে কি হবে? এটা যে school এটা যে একটা এখান থেকে শিক্ষা গ্রহণ করা হয় ঠিকাছে? তো সেটা ওরা কিন্তু মাথায় রাখে না। এটাকে মানে কি বলতো? school টাকে ভাবছে সে আড্ডাখানা বা এরকম কিছু ব্যাপার। এ তো এটাকে মানে কি বলতো? শিক্ষার যে জায়গাটা আছে ওটা কিন্তু মানে শিক্ষার শিক্ষাতেই থাকবে ঠিকাছে? তো ওটা কি করছে? ওরা কিন্তু সে মানে সবকিছুকে মানে school দিকে টানছে বা এরকম ভাবে ভাবছে যে, ধরো ঐভাবে করছে, বুঝলা? মানে school টাকে school ভাবে না এখন। এখন মানে এখন যা বর্তমানে চলছে school টাকে school ভাবে না।

আর মানে অতটা মানে বলতে পারছি না। কারণ দেখো এখন সময়ের সাথে সাথে কিন্তু অনেককিছুই পরিবর্তন হচ্ছে। দেখবে আমাদের সময় school এ ছুটির পরিমান খুব কমই থাকতো। বা school হতো কটা তোমার বেলা দশটা থেকে হয়তো আরম্ভ হতো। সেই চলতো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ। এখন তুমি একটা জিনিস দেখবে school টা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তো সম্পর্কে তুমি কিছু বুঝতেই পারবে না বা জানতেই পারবে না। দেখবে যে ছুটির পরিমান খুব বেশি। ফলে কি হচ্ছে? এই যে ছাত্র গুলো আছে মানে পড়াশোনা করতে যাচ্ছে তারা। তারা কিন্তু school মুখী হতে পারছে না ফলে কি হচ্ছে?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 তারপর হয়তো কোনো কাজে ঢুকে গেলো। বা অল্প বয়সে দেখা গেলো যে, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে বা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু খুব খারাপ একটা দিক সমাজের দিক থেকে। আহ মানে আমি একটা কথা বলছি যে, তোমার যেটা বললে না যে, এ তোমার মানে আমাদের school টা আমাদের school টা মানে কি বলবো? আমাদের school এ এতটা মানে কি বলবো? guide আছে মানে তোমার ধরো কথায় বলছি, ধরো অন্যান্য school এ কি হয় সেটা জানিনা? তবে আমি যেখানে পড়েছি যেখান থেকে মানে শিক্ষা গ্রহণ করেছি তো আমাদের বিদ্যালয়ে আমাদের যে head আমাদের যে head teachers আছে মানে যে প্রধান শিক্ষক সে কিন্তু এতটাই মানে কি বলবো? এতটাই guard করে, এ তো এটা ধরো দেখবে অন্যান্য school এ কি হয় বলতো? ধরো হয়তো আজকে জল হচ্ছে তো আজকে class টা হবে না রে। বা আহ কালকে করে নেবো ঠিকাছে? তো আমাদের school এর যে head teacher আছে, তো ও কি করে? মানে ধরো যতই জল ঝড় আসুক না কেন? একটা class কিন্তু বাদ দেয় না। মানে সে যাইহোক একদিন জানতো খুব মনে পড়ছে কথাটা ভালো লাগে।

হ্যাঁ দেখো তুমি যেটা বললে সেটা মানে ঠিকই বললে। আর teachers রা যদি এমনভাবে guide করে ছাত্রদের বা এমনভাবে প্রতিভাবান হন ছাত্রদের প্রতি। বা ছাত্রদের এরকমভাবে যদি রাখে বা এরকম পরিবেশেও যদি class করায় তবে ছাত্রদের কিন্তু মনে একটা শিক্ষা আর যে ভাব সেটা কিন্তু অনায়াসে চলে আসবে। মানে ছাত্রদের মনে এটাই ভাব হবে যে, বাইরে এত পরিস্থিতি খারাপ বা এত বিপর্যয়ের মধ্যে sir আমাদের class করাচ্ছেন। মানে আমাদেরকেও কিন্তু sir এর class এর মর্যাদা রেখে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে এ কিন্তু ভালোভাবে এ মানে ফল প্রকাশ করতে হবে। যাতে ভালো একটা মানে position এ যাওয়া যায় আরকি। তুমি হয়তো দেখবে যে, school এ যে পরীক্ষা মানে পরীক্ষা দেখবে আগের দিন মানে আমাদের যে school এ মাসে মাসে কিন্তু একটা করে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এখন যে পরীক্ষার পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। ফলে কি হচ্ছে? ছেলেদের কিন্তু পড়ার মনোভাবটুকু না মানে অনেকটা change হয়ে গেছে। এবার কি বলতো? আগে মানে আগেকার তুলনায় এখনকার পড়াশোনাটা অনেক change হয়েছে বুঝলা? কারণ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

হ্যাঁ কি বলতো? ওই তোমার মানে আমাদের ওই যখন ছিল ওই head teacher টা এ তখন তোমার কি জানতো? ধরো একেকটা school এ কি হয়? দেখবে একটা teacher এলো না ওই subject এর ধরো হয়ত ইতিহাসের teacher এলো না। তো কি বলবো? ঠিকাছে তাহলে আজকে ছেড়ে দে তাহলে কালকে থেকে নেবো। কিন্তু কি বলতো? আমাদের যে ছিল head teacher head teacher আগের। তো ও কি করতো দেখো? ধরো হয়তো ওই teacher এলোনা। history ধরো history র teacher টা এলোনা। তো কি করলে? ধরো অন্য আরেকটা যে থাকবে তাকে ধরো class কর লেবে। এমন কি নিজেও

তবে আমার school টা সত্যি বলতে গেলে আমি খুব ভালো লাগতো পড়াশোনা করতে। হ্যাঁ দেখো আমি তোমাকে ওটা প্রথমেই বললাম। মানে আগে যে সময়টা আমরা পড়াশোনা করে এসেছি বা আমাদের সময় পড়াশোনার যে একটা ধরো competition ছিল। হয়তো আমাদের বন্ধুদের মধ্যে বা নিজেদের মধ্যে পরীক্ষা হলে পরীক্ষার number নিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু competition হতো। হয় আমার বন্ধুটার দেখতে পেলাম কি আমার থেকে একটু number বেশি পেলো। বা অন্য একটা বন্ধু দেখলো তার থেকে আমি বেশি পেলাম। এভাবেই কিন্তু আমাদের মনে একটা competition তৈরী হতো। যে ও আমার বন্ধু একসাথে মিশি। ও আমার থেকে number টা বেশি পেলো। আমি কেন বেশি পাবো? এই নিয়ে একটা যে competition মানে মনে মনে যে একটা লড়াই। এই সে লড়াইটা আমরা কিন্তু চাইলে যেতাম আমাদের সময়। ফলে কি হতো? আমাদের কিন্তু পড়াশোনাটা খুব ভালো হতো এবং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

সময়টা এখন এরকম। মানে সরকার থেকে কোনোরকম চাপ প্রদান করছে না। কি না? তাকে ভালোভাবে তুমি শিক্ষাদান দাও। ওই শ্রেণীতেই রাখো তাকে এমনটা বলা হচ্ছে না। মানে এমনটা বলছে যে ওই শ্রেণীতে সে না পারলো তো কি হয়েছে? পরবর্তী সময়তে সে ভালো পড়াশোনা করবে তাকে দিয়ে তুলে দাও। ফলে কি হচ্ছে? শিক্ষার প্রতি তাদের আগ্রহ টা কিন্তু আসতে আসতে কমে আসছে।

তবুও চলতো ঠিকাছে? তো এখন মানে যেটা আমাদের হয়ে ছিল না? সেই covid nineteen না কি বলছে? যে corona virus? তো ওটা তে কিন্তু আমাদের অনেক মানে শিক্ষার দিক থেকে মানে শিক্ষা কি বলবো? মানে শিক্ষা তো একদম মাথায় উঠে গেছে বুঝলা? মানে একদম একদম পুরো সর্বনাশ হয়ে গেলো ওটাতে। ওটাতেই সবথেকে main এখনই বর্তমানে বোলো? হ্যাঁ দেখো ওটা তুমি একদম ঠিকই বলেছো। মানে covid nineteen পরিস্থিতি মানে এমনভাবে এ মানে ভারতকে দুর্নীতিগ্রস্থ করে দিয়েছে বা অর্থের দিক থেকে ভারত বলে না। মানে বিভিন্ন যে রাষ্ট্র আছে বা দেশ আছে মানে এমনটাই ক্ষতি হয়েছে যে, তারা সেই ক্ষতি সারতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। প্রচুর অর্থ ব্যয় হয়েছে শিক্ষার দিক থেকে। প্রচুর পরিমান ক্ষতি হয়েছে। মানে ওই জায়গাটা এমন ভাবে একটা মানে ক্ষত সৃষ্টি করেছে যে সেটা সারতে কিন্তু প্রচুর সময় লেগেছে। ফলে পরিবেশটা অনেকটা সেই সময়টাতে তুমি যদি দেখতে যাও অনেকটা কিন্তু সুস্থ হয়ে গেছে। মানে বিভিন্ন দূষণ বা কাজকর্ম যেহেতু ওই সময়টাতে বন্ধ ছিল ফলে কিন্তু মানে পরিবেশটা একদিকে ভালো হয়েছে বলতে গেলে। কিন্তু এদিক দিয়ে কিন্তু অর্থনৈতিক বা বিভিন্ন দিক

এবার কি বলতো? তোমার এটা একদিক থেকে ভালো হয়েছিল। কারণ আহ তোমার ধরো যে, আমাদের বিভিন্ন তোমার ধোঁয়া বা এমনি কলকারখানা কলকারখানা তোমার যে ধোঁয়ার সৃষ্টি হয়। এগুলো থেকে তো আমাদের প্রাকৃতিক হয়, তো ঠিকাছে? তবে এগুলো ধরো কিছুদিন কিছুদিনকে প্রায় উম তোমার এক থেকে দু বছর তোমার প্রায় বন্ধ ছিল। তো এদিক থেকে প্রায় আমাদের পরিবেশ অনেকটাই মানে বেশ ভালোই হয়েছিল, হ্যাঁ? মানে ধরো অনেককিছু সব বন্ধ ছিল তো কলকারখানা, ট্রেন, যতগুলো যাবতীয় জিনিস সব বন্ধ ছিল।

এখন আর মানে ওই জায়গায় পৌঁছতে অনেক দেরি আছে। যেমন আমি কথায় বলছি এখনকার ধরো আমি আমার কথাই বলছি। যেমন ধরো আমি যখন আগে যখন এইচ এস এ পড়তাম তখন ধরো আমি note গুলো কিন্তু অনেক মুখস্ত করতাম। তো এবার দেখো যে, দু বছর দিয়ে আমি হটাৎ করে third year এ পরীক্ষা দিলাম। এ তো কি বলবো মুখস্ত একদম হারিয়ে গেছে কি করবো বোলো? সেই এরকম চলছে এখন বুঝলা? হ্যাঁ দেখো সেদিক দিয়ে তুমি যদি বলতে চাও এটা একটা খুব ভালো বললে। তা খুব খুব ভালো মানে আমরা এই শিক্ষার ব্যাপারে আলোচনা করলাম। অনেককিছু তোমার থেকে জানতে পারলাম। তা বলছি আমার বাড়ি থেকে মনে হয় আমার মা ডাকছে। অনেক্ষন আগে বাড়ি থেকে বের হয়েছি তো?

ঠিকাছে বেশ ঠিকাছে bye তাহলে ভালো থেকো হ্যাঁ? Hello প্রিয়া বলছেন কি? হ্যাঁ আমি প্রিয়া বলছি, আপনি অজয় বলছেন? হ্যাঁ হ্যাঁ আহ আমি অজয় বলছি। ওহ প্রিয়া আহ first of all thanks for joining. আহ তো আজকে আমি, Just আপনার জানতে চাইছিলাম যে, আপনার আহ last vacation বোধহয় গোয়া ছিল, তাই তো?

তো একটু গোয়ার ব্যাপারে আমি জানতে চাইছিলাম আরকি। গোয়াতে আহ একদম যদি আপনি পুরো detail এ একটু আমাকে বলেন যে, প্রথম থেকে যে গোয়ায় আহ starting from booking To আহ your experience মানে আপনার experience হোটেলে আহ কিরকম হয়েছিল? আহ কোথায় কোথায় গোয়ায় ঘুরেছিলেন? আহ কোন কোন জিনিসটা better লেগেছিল? সেই পুরো detail এ আজকে একটু discussion টা আমি জানতে চাইছি আরকি।

মানে আমাদের ওরকম কোনো planning ছিল না যে specifically গোয়া যাওয়া হবে বা গোয়াতে যাবো। আহ basically বোম্বেতে আমার দিদিরা থাকেন। মানে আমার নিজের দিদি থাকে তো ওদের বাচ্চাদের আহ অন্নপ্রাশন ছিল। আচ্ছা, তো ওই সময় আহ আমাদের বোম্বে যাওয়াটাও আরকি must. তো যখন আমরা বোম্বে যাচ্ছিলাম তো তখন আমরা just ওই sudden মাথায় একটা plan এলো। কিনা যখন বোম্বে যাচ্ছি তখন গোয়াটাকে explore করে আসি। তো আবার আলাদা করে গোয়ার plan টা হবে কিনা? আহ কবে হবে সেটা যখন আমি মুম্বাইতে চাকরি করছি, তখনি আমি একটা গোয়ার plan করে নি। তো তখনি আমরা ওইটাকে আহ মানে plan টাকে execute করি। সেখান থেকে মুম্বাই flight আছে আমার flight ছিল flight মুম্বাইতে গিয়ে আমরা আমাদের ওই occasion টা attain করে, আহ দু তিনদিন মতন আমরা just মুম্বাইতে ছিলাম। তারপরে ওখান থেকে আমরা via ফ্লাইট গোয়াতে গেছিলাম। flight এ এই জন্যই গেছিলাম যাতে time টাকে আমরা আর গোয়াতে আরো বেশি আহ যেন time টা spend করতে পারি। বোম্বে থেকে গোয়ার distance is almost seven eight hours বা twelve hours. মানে by বাস বা by ট্রেন যদি আপনি যান, তো মোটামুটি, আচ্ছা তো আ~ আমি একটু এক এক করে যাই নাহলে অনেকগুলো একসাথে হয়ে যাবে তো, আহ তো basically আপনার একটা family occasion ছিল, আহ যেটা আপনার বোম্বেতে তার জন্য যাওয়ার ছিল।

তো আপনি সেই সেইটার সাথে family occasion টার সাথে আপনি গোয়া trip টাকে plan করেছিলেন, তাইতো?

আর আপনি end to end মোটামুটি flight এই গিয়েছিলেন currect?

End to end মোটামুটি flight এই গেছিলাম। তো এই flight booking টা কি আহ আপনি কোনো online site থেকে হ্যাঁ নিজে করেন? গোয়ার নাকি কোনো agent কে দিয়ে করান? না, online এই গো আই বিবো তে আচ্ছা গো আই বিবো তে কি আপনার আহ better কিছু discount বা এরম কিছু কি সবসময় না জিনিস ছিল? but আহ অনেক সময় offers পাওয়া যায়। আপনি best possible flights এ একটুখানি আহ Discount এ rate পাওয়া যায়। আচ্ছা মানে আপনার নিজের হ্যাঁ আপনার নিজস্য যদি আপনি অনেক flight এ travel করেছেন। আপনার নিজস্য যদি কোনো coupon code থাকে বা যদি কোনো coupons থাকে যেখান দিয়ে আপনি অনেকদিন travel করে কিছু collect করেছেন। তার তার উপরে আপনি বিনিময় অনেক সময় অনেককিছু offer পেয়ে যান। okay okay okay তো আহ তো যাই হোক তারপরে আপনি ওইটা দিয়ে আর ওইটা direct flight ছিল আপনার? বোম্বে to গোয়া? না, কলকাতা to গোয়া? আচ্ছা না আপনিতো কলকাতা to বোম্বে গিয়েছিলেন। হ্যাঁ কলকাতা to বোম্বে, বোম্বে to গোয়া। আচ্ছা আচ্ছা তো আহ গোয়াতেই আপনি আহ কি হোটেলে? কোন হোটেলে ছিলেন? মনে আছে? আহ না হোটেলের নামটা তো আমার অতটা মনে নেই। কিন্তু আহ খুব ভালো হোটেল আর খুব ভালো price এ আমরা খুব ভালো হোটেল পেয়েছিলাম। আর ওটা খুবই আহ পাশে ছিল আহ beach এর তো আহ মানে beach facing ছিলোনা but beach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 আচ্ছা তো মোটামুটি ওদের আহ room rent কিরকম ছিল? কোনো idea আছে? আমরা যখন খেয়াল আছে? নিয়েছিলাম আমাদের room rent ওটা twenty-five পড়েছিল। twenty-five hundred per night. but আহ amenities and everything was very good. খুবই ভালো আহ service ছিল। plus ওখান থেকে একদম পাশে আমাদের কালাঙ্গুর beach টা একদম পাশে আমরা তো north গোয়াতে ছিলাম। অনেকে south গোয়াতে থাকে। but আমরা north north এ ছিলাম। তো খুবই সুন্দর আহ হোটেল টা ছিল service, খাবার, food everything was very good. but but গোয়াতে যেরকম হচ্ছে যে আপনি আহ fooding টা নিয়ে অতটা চিন্তা করেন না। আহ গোয়াতে specially সবাই যায় হচ্ছে beach টা enjoy করতে। আর beach life টা enjoy করতে। যেটার জন্য গোয়া famous. তো আহ সেইজন্য ওটা নিয়ে আপনাদের অত চিন্তা থাকেনা যে, fooding টা হোটেলে ভালো কি হলো কি না? but

মানে হোটেলটা ভালো হলেই হলো। right right right তো এইগুলো কি আপনার পুরো আহ মানে including breakfast lunch এরকম package ছিল? উম না। ওখানে কোনো package ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা আর কোথায় কোথায় গিয়েছিলেন গোয়াতে? গোয়াতে তো দেখুন সবকিছুই আপনার আহ beach মানে সব beach তো আমরা মোটামুটি গোয়াতে একটা খুব ভালো system আছে। সেটা হচ্ছে যে, আপনি আহ scooty বা গাড়ি four wheeler hire করতে পারেন। করে আপনি আপনার মতন নিজে ঘুরতে পারেন। আপনি যদি খুব ভালো drive করতে পারেন। তাহলে basically আপনার কোনো সমস্যাই নেই। কারণ আহ আপনি যদি একটা গাড়ি নিয়ে নেন for two days or three days তো আপনি আপনার মতন আপনাকে মানে তেলটাও ভরিয়ে নিতে হবে। আপনি আপনার মতন মানে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 মানে আমাদের এমন কোনো জায়গা বাকি ছিল না, যেখানে আমরা বা এমন কোনো beach বাকি ছিল না যে আমরা যায়নি। আমরা ওখানে আহ মোটামুটি GPS এর through দিয়ে মানে পুরোটাই explore করেছি। মানে আপনি আহ ওখানে আহ basically আহ যেটা করেছিলেন, সেটা হচ্ছে একটা গাড়ি book করে, আপনি end to end সেই গাড়ির আহ through দিয়েই আরকি সবকিছু আহ করেছিলেন? হ্যাঁ তা গাড়ির হ্যাঁ বলুন। হ্যাঁ প্রথম দিন আমি একটা scooty hire করি, আমরা scooty টা hire করে, আমরা আশেপাশের beach গুলো, যেরকম কালাঙ্গুর beach তারপরে আরো দু তিনটে ওখানে পাশাপাশি beach ছিল সেই beach গুলোকে আমরা explore করি। because যেদিনকে আমরা পৌঁছোই সেদিন কে mid আহ day বেরিয়েই গেছিলো।

তো ওখান থেকে আমরা GPS এ সবকটা beach এর আহ starting গুলো বের করতাম। আর সেই রাস্তা গুলোকে follow করে করে আমরা ঘুরেছি। আচ্ছা তো গোয়ার রাস্তাঘাট কেমন?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 আঁকাবাকা road সামনে দিয়ে গাড়ি আসছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ওটার জন্যে হাতের expertise খুব চাই। মানে ভালো expert driving skills থাকতে হবে। যদি আপনি আচ্ছা আহ গাড়ি explore করতে চান সবকিছু। তাহলে আপনি driver ও নিয়ে নিতে পারেন ওতে costing টা বেড়ে যায়। কিন্তু মানে সেই option ও আছে। আচ্ছা তো আপনি নিজেই কি drive করছিলেন? আমি করিনি আমার husband drive করে। আচ্ছা মানে উনি expert driver? হ্যাঁ উনি অনেক জায়গাতে drive হ্যাঁ করে গেছেন, তো উনি মোটামুটি ভালোই গাড়ি চালাতে পারেন। আর এমনি ওখানে আপনি আহ খাবার মানে আপনি আহ যে গোয়ার যে beach মানে ওইখানকার গোয়ার beach এর সাথে কোনো speciality আপনি পেয়েছেন, যেটা অন্য কোনো beach এ পান না? হ্যাঁ ওখানকার speciality সবচেয়ে ভালো হচ্ছে, beach এর মধ্যে এত সুন্দর আহ ভাবে সবকিছু করা থাকে system. মানে আপনি ওখানে গিয়ে আপনার মানে beach এ গিয়ে আপনার মানে basically গোয়া